এ ছবিটিতে একটি এয়ারটেলের দোকান দেখা যাচ্ছে।

এবং প্লেটটিতে কিছু গাজরের টুকরো দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি ফোয়ারা দেখা যাচ্ছে।

কোনো গ্রাম অঞ্চল বা পাহাড়ি এলাকার রাস্তা।

ছবিটি কোচবিহার মিশন হসপিটালের ছবি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি ভবনের প্রধান প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ধর্মীয় অনুষ্ঠানের দৃশ্য দেখা যাচ্চে।

ছাউনির নিচে পাম্পিং মেশিন এবং অন্যান্য সরঞ্জাম দেখা যাচ্ছে।

এখানে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

আবার কিছু মানুষ একাও বসে আছে।

ছবিটিতে একটি পাথুরে পাহাড়ের দিশ্য দেখা যাচ্ছে।

গুহাগুলার আসেপাছে কিছু তাবু দেখা যাচ্ছে।

ছবিতে একটি ফাঁকা মাঠের দৃশ্য দেখা যাচ --

কিছু কাঁচের জালানা লাগানো রয়েছে।

পাতা এবং ডালপালা দিয়ে ঢাকা।

চারপাশে সবুজ ঘাস এবং কিছু শুকনো পাতা পড়ে রয়েছে।